এটা একটা কাপড় দোকান বটে। কাপড় দোকানে ব্ল্যাঙ্কেট রয়েছে এবং বিভিন্ন ধরনের চাদর রয়েছে।

এই এখানে একটা মূর্তি রয়েছে। এই মূর্তিটা ঠাকুরটা দশ দশটা হাত রয়েছে এবং এই ঠাকুরটা চার চারিদিকে এদিকে দুটো ঠাকুর ওদিকে দুটো ঠাকুর রয়েছে।

রুম -এর ভিতরে প্রচুর লোক রয়েছে এবং একজন লোক টুপি পরে আছে এবং সাদা রঙের জামা পড়ে আছে।

একটি ছেলা ফুল হাতা গেঞ্জি এবং পেছন দিকে জিম -এর কতগুলা সামান রাখানো রইছে এবং নীচটা ব্লু আর লাল কালার -এর জমিনটা রোইছে।